এর আশেপাশে জালি দিয়ে বেড়া সিলো।

এখানে একটি দোকান দেখতে পেয়েসি।

সেগুলির নাম হচ্ছে ডালিম কলা আপেল কমলা খেজুর।

উপরে একটি পোস্টার দেখতে পেয়েছি একটি ফাইপ দেখতে পেয়েছি পিছনে আরও একটি ঘর দেখতে পেয়েছি গাছপালাও দেখতে পেয়েসি।

ঘরটির ভিতরে ছ'জন লোক দেখতে পেয়েসি দুজন মহিলা দেখতে পেয়েসি ছ'জন লোকের কাপড়ের রং হচ্ছে সাদা।

বিল্ডিংটির উপরে একটি সাইনবোর্ড দেখতে পেয়েসি পিসনেও আরও একটি দেখতে পেয়েসি ।

এখানে একটি ঘর দেখতে পেয়েসি।

এখানে একটি ইটভাটা দেহ্ দেখতে পাচ্ছি।

একটি ম্যাপও দেখতে পেয়েছি একটি বোর্ডও দেখতে পেয়েছি কারেন্টের দেখতে পেয়েছি।